আমি বেড়াতে মানে বেড়াতে গেছে বললো।

না এখন বাড়িতে নাই। এইতো গেলো এইতো দু দিন হ্যাঁ দু দিন না তিন দিন হলো বটে। ও বললো মানে ওর দিদির বাড়ি যাবে। এইদিকে মানে কোথায় বলছিলো শালবদরা না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

নিয়ে আবার ঘুরিয়ে করলাম তা দেখছি ওর ফোনটা switch off বলছে। তা ফোন কিনেনি সেই পুরাতন ফোনটা আছে তো? হ্যাঁ ওই পুরাতন ফোনটাই আছে। মানে ওটা তোর ধর এখন ভালো চলছে না। বলছিলো যে মোবাইল একটা নিতে হবে। মানে আমি বললাম বেশ তো তোর ধর এখন একটু কাজ করছিস, তোর এখন তো টাকাও আছে তুই এই সময় কেন? মানে এখন তোর যদি নিয়ে নিস্ তো তোর পরে তখন ভাবতে হবে না। ধর টাকা নাই পয়সা নাই কিছু নাই নিতে পারবো না। হ্যাঁ এই সময় তো নিয়ে নিতে পারে পয়সা তো যেহেতু কাজ যে করছে ইয়ে করছে পয়সা তো থাকবেই। নিয়ে নিতে পারে বেকার সেই শুধু সেই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

হ্যাঁ আর তুই সেই দীপঙ্কর হাইজি কে ফোন করেছিলিস একবার? না রে আমার এখন ফোন করাই হয়নি। মানে কি বলবো? মানে ওর number টা আমার ছিল কিন্তু মানে একবার পুরো মোবাইল থেকে পুরো number উড়ে গেছে এবার যেই ফোন করবে, এবার তার number পাচ্ছি আর আমিতো নিজে থেকে লাগাতে মানে ওকে ফোন করতে পারছি না তো। সেদিনকে ধরলে ফোন করলাম তাও ফোন ফোনে আবার পেলাম না। তার জন্য আমি তোকে ওর তো খবরই পেলে না কেউ সেই কবে দেখা হয়েছে ওর সাথে। ওহ উ তো আর এখন ই আসছে না তো নইলে এখানে তাও মাঝেমধ্যে আসতো দেখা করতে। এখন তো আসেই না দু মাস দু এক মাস ধরে। হ্যাঁ এইবার দেখ কাজ মনে হয় কাজের চাপ পরে গেছে তার জন্য ধর আসছে না কিংবা time পাচ্ছে না। হতেও তো হ্যাঁ ওর তো মেয়ে হয়েছে সেদিনকে তো। ধরলে এক দু মাস আগে তো মেয়ে হলো।

আর এখন ধর ধান পোঁতারও season হতেও পারে যে চাষ বাস করছে কিংবা কিছু। তাহলে ও ব্যাংকে আর ব্যাংকে থাকে না ও? হ্যাঁ ব্যাংকে থাকে মানে ব্যাংকের কেমন বলতো? মানে তো ধর গেলো গিয়ে গিয়ে মানে sign টা করে আসতে আর এক ঘন্টা মতো থাকে ব্যাস ওইতো হয়ে গেলো ওটাই কাজ। উ তো ভালোই কাজ পেয়েছে। হ্যাঁ ভালোই কাজ পেয়েছে উ নাহলে উ তো সই করে দিলে নিয়ে আবার তো বাড়ি হ্যাঁ আর আমি কি বলছিলাম বে? তা তুই বেটা কবে আসছিস সেটা তো সেটা বল? যাবো এই সামনের বুধবার তাহলে আমি টিকিট টা কেটে নিয়ে চলেযাবো হ্যাঁ? তো টিকিট টা মানে আগে থেকে কেটে নিবি তখন ধর টিকিট তখন যদি আবার নাই পাস্। হ্যাঁ বুধবার তো বলছি বুধবার তো অনেক ভিড় হয়। তখন তো ঠিক বলেছিস তুই টিকিট টা আগে কেটে নেবো, বুঝলি? হ্যাঁ ওটা আগে কেটে নিবি। তখন ধর পরে তখন ধর টিকিটের লাইগা তখন ঝামেলা হতে পারে। যে না টিকিট পেলি না তখন ব্যাস তখন তো ট্রেন ও পাবি না আবার তখন তোর পি~ পিছিয়ে যাবে। আবার এক সপ্তাহ তখন প্রচুর ইয়ে হয়ে যাবে না? তখন ধর এইদিকে তখন আমার শরীর টাও ধর এখন ভালো নয়। এখন তুই যদি আসিস, ওরকম ধর খানিক তোর সঙ্গে ধর time টা কাটাতে পারবো। কিংবা ধর বেড়াতে যেতে পারবো এইদিকে ওইদিকে। কেমন হালচাল? সব দেখতে পাবো। কেমন আবহাওয়া দেখবি? বা ওই নদীর ঘাট দিয়ে যাবো ঐদিকে বেরিয়ে মানে সেদিন ঘুরে আসবো। যে কেমন তাহলে তুই এক কাজ করিস কেমন বুধবার বিকেলে বিকেলের সময় তুই আর দীপঙ্কর চলে আসিস হ্যাঁ স্টেশনকে? হ্যাঁ ঠিকআছে তাহলে সেদিন নিয়ে যাবো। আর মানে তোদের মনে হয় কি বলবো ঐখানে ঠান্ডা বলে কি একেবারে একগাদা কাপড় চোপড় নিয়ে চলে আসিস না ব্যাগে ভোরে। যে সোয়েটার নিয়ে যাবো এই নিয়ে যাবো।

হ্যাঁ বুঝলাম বুঝলাম তুই তো বলছিস ঠান্ডা নেই তো নিয়ে কি করবো বল? তাহলে আমি কিছুই নেবো না যদি ঠান্ডা লাগে তো তোর থাকবে তো তোর সোয়েটার সোয়েটারে পরে নেবো তখন।

হম অত অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আমারও মানে তিনটে চারটে চার পাঁচটা তোর ই আছে। মানে সোয়েটার আছে আর দুটা ইয়ে তাহলে মানে প্যান্ট জামা তো আমার

আনবি ধর তুই যা পড়িস কিছু একটা ধরলে চারটা জামা নিলাম আর চারটে half প্যান্ট নিলাম আর half প্যান্ট নিলাম একটা।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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো ফুটবলের season না ঠান্ডার সময় এখন। ফুটবল ব্যাটবল দুটোই season ঠিকাছে? কিন্তু আমাদের এইখানে কি বলতো? আমাদের কেউ এখানে ফুটবলটাই বেশি খেলে মানে তোর বারো মাস ফুটবলই খেলে। তার জন্য ধর ভোরবেলা ওরা practice করতে যায়। এবার তাহলে তুই আসবি বলছিস, তাহলে তোকে ভোরবেলা থেকে ওই নিয়ে যাবো তুই দেখবি কেমন ঠান্ডা লাগছে? তারপরে দেখবি সকাল হবে গরম লাগবে সেটা তখন বুঝতে পারবি তুই তখন।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 বিকালবেয়াই বিকালবেলায় খেলে না শুধু সকাল বেলায় খেলে? দুই time এই খেলে তো সকালেও খেলে বিকেলে ব্যাটবল ও খেলে ঠিকাছে? কিন্তু ধর এবার ধর যদি মনে করে যে ফুটবল ও খেলবো তাহলে ছোট্ট সেই ছোট্ট করে এই করে তোর ধর ফুটবল খেলে আর ব্যাটবল ও খেলে।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

তা তোর তোর তোর এখন আর ওই হাত নিয়ে আর ফুটবল খেলতে পারছিস না তাইতো? না আমার হাত আমি দেখলাম যে যখন আমার একটা হয়ে গেছে তখন ধর আবার যদি জেনেশুনে আমি খেলতে যাই। তখন ধর এবার বাড়ির একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। যে এক~ একবার মানে এত টাকা খরচ হয়ে গেলো আমার নিয়ে আবার যদি কিছু হয়ে যায় তো মানে আমাকে নিজেকে এত খারাপ লাগছে না? মানে আমার এমন না খেলাই ভালো রে।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 মানে ওই দেখবি কিন্তু খেলবি না। যদি খেলতে খেলতে যদি আবার ধরলে যদি লেগে যায়, তখন আবার খুব অসুবিধা হয়ে যাবে তখন। বসে থাকবি মানে দেখবি খেলবি না।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

হ্যাঁ তার জন্যই মানে আমি দেখলাম যে, না খেলাটাই আমার পক্ষে better মানে ওইটাই best. তার থেকে ভাবলাম যে আর কোনো দিন যাবোও না হ্যাঁ মনে হয়তো ধর হ্যাঁ ধর মনে হয় তো ধর এই এলো আমি ধর বলটা কে নিলাম নিয়ে একা একা ধর একটুকু নিলাম নিয়ে ধর এদিক ওদিক করে ঘুরলাম ঠিকাছে। ধরলে লাগা লাগলে সেই লাগা জায়গায় তে যেয়ে লাগবে। মানে তোর না খেলাই ভালো বুঝলি তো? ওইসব খেলা। তুই তোর পড়াশোনা কেরাম school যাস তো? হ্যাঁ school যাই বলতে মানে এখন মানে কলেজে ধর তোর কলেজে ধর class টেলাস হয়ে না বলে ঠান্ডার সময় ধর আর যেতেও ভালো লাগছে না। তাহলে এবার যায় ও না।

Tuition যেতাম কিন্তু tuition ছেড়ে দিয়েছি। এখন তো ধর টাকা মানে টাকা পয়সার খানিক অভাব চলছে তো তাই জন্য tuition যাই না। আর এখনকার পরীক্ষাও তো কোনো মানে কোনো ইয়ে নাই তো এখন সব পরীক্ষা টোরীক্ষা তো সব online এই হয়ে যাচ্ছে মোবাইলে। হ্যাঁ online এ পরীক্ষা হয়ে গেছে। এখন তো lockdown lockdown চলছে তো। Lockdown এর জন্য পড়াশোনা তো বেকার হয়ে গেছে তাইতো? হ্যাঁ ওটাই মানে lockdown টা এমন সময় চলে এলো, মানে ছেলেপিলা গুলো সব বেকার হয়ে গেলো। বুঝলে?

তুমি দেখো lockdown এর জন্যেই school school কলেজ সব বন্ধ তো তার জন্য ছেলেপিলা গুলো সব পড়াশোনাও আর ঠিকমতো করছে না।

খিদে লেগেছে তোরে খুব খাসনি সকাল থেকে কিছু খাসনি তুই? না আমি সকাল থেকে এখনও কিছু খাইনি তার জন্য তোকে বলছি তাহলে মানে সময় মতো আবার বিকেলবেলা করে তাহলে হ্যাঁ মানে তোকে বললাম না যে মানে রান্না মানে রান্না করতে একটু দেরি হবে। তার জন্য ধর বললাম যে তোকে রান্না হয়ে গেলে আমি চান টান করে তখন খাবার টা খেয়ে নেবো। সকালে চা চা খেয়েছিলিস না চা ও খাসনি তুই? সকালে তোর ওই তোর চা আর দুটো বিস্কুট খেয়েছিলাম।

হ্যাঁ ঠিকাছে মানে আমি ধর চান টান করবো তো একটুকু ধর late ও হবে তার জন্য তোকে বললাম।

রাখলাম। হ্যাঁ ঠিকাছে বেশ তাহলে রাখ হ্যাঁ?

দুধসাগর জলপ্রপাত কাছেই আহ tunnel এ তুমি নেবে যাবে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 তুমি রি ঝর্ণা গুলির মনোরম আবহাওয়া ও অন্ধকার জল তুমি দেখতে পাবে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মাস গুলিতে প্রচন্ড এবং দু~ দুর্দান্ত জল প্রবাহ থাকে তাই একটু risk হয়ে যায় সেই ভৌগোলিক একটা বিবরণ দাও থেকে প্রাচীনতম যা দুধের সাদা জলপ্রপাতের মতো দেখতে তাই জন্য এটাকে দুধসাগর জলপ্রপাত বলা হয় মাঝখানে মরুদ্যান ও রয়েছে সেটাও বেশ আহ উৎসাহী গ্রাহ্য tourist দেড় জন্য এটা বেশ ভালো

একশো মিটার নিচে তুমি ভগবান মহাবীর দেবের দর্শন করতে পারবে সবুজ হ্রদ আছে যেটা তুমি নাচে দেখতে পাবে, ঝর্ণায় গোড়ায় জলের ফেনা যেটাকে ইথারিলের আভা দেবে অনেক কিছু আছে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

তার স্রান অনুষ্ঠান আহ যখন তিনি করছিলেন তখন তিনি প্রতিদিন সোনার মগে দুধ মিষ্টি আহ করে ছিলেন এবং তারপরে তিনি স্রান করে উঠেই মদ্য পান করতেন এবং তারপরে ওখান থেকে তার বাড়িতে ফিরে যেতেন কিন্তু একদিন হটাৎ করে সে দেখে যে একজন সুদর্শন রাজপুত্র তাকে দূর থেকে দেখছে এবং নিজেকে না দেখাবে বলে তিনি কি করলেন হ্রদের ওই স্বচ্ছ জলে তার মগ থেকে দুধটি কে ঢেলে দিলো এবং একটি স্বচ্ছ স্পোটিক সেখানে পরিণত হলো সে তারপর থেকেই বলা হয়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 আচ্ছা এই দুধ সাগর জলপ্রপাতের কাছে যাওয়ার সেরা জায়গা কোনটি? তা আহ তাম্বরি সুরেলা মন্দিরে যেতে পারো মহাদেব মন্দির মানে যেটা পরিচিত তারপর তাম্বরি সুরেলা মন্দির থেকে বারো শতকে নির্মিত হয়েছিলো মহাদেব মন্দির সব প্রকৃতি প্রেমীদের জন্য দুধ সাগর জলপ্রপাতের কাছে দেখার জন্য সব চেয়ে সুন্দর স্থান কদম্ব শৈলীতে নির্মিত চমৎকার এই মন্দির হিন্দুদের জন্য বেশ আকর্ষণ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

তারপরে hiking করতে পারবে মন্দিরে আহ পথ হেঁটে এক ঘন্টার মধ্যেই তুমি পৌঁছে যাবে তারপরে এখানে বন্য শুকর হরিণ বেঙ্গল টাইগার বন্য কুকুরের মতো স্তন্যপায়ী প্রাণীই দেখতে পাবে তারপরে পান্না ঘুঘু, গ্রেট ইন্ডিয়ান হর্ন বিল, পড়ি বুল বার্ড, গোল্ডেন ওরিয়েল মতো বিভিন্ন প্রাণবন্ত পাখিও তুমি দেখতে পাবে এখানে আচ্ছা দুধ সাগরের জলপ্রপাতের করণীয় কী?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

তারপরে কুলাম আছে দুধসাগর জলপ্রপাত ট্র্যাক আহ কুলেম দুধসাগর জলপ্রপাত ট্র্যাক হলো বারো কিমি দীর্ঘ ট্র্যাক তোমাকে এখানে cover করতে প্রায় চার ঘন্টা সময় লাগবে তুমি যদি আহ তোমার ক্যামেরার চারপাশের সুন্দর্য capture করতে বেশ কয়েকটি speed stop তাহলে তুমি পাঁচ ঘন্টা সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবে তারপরে এখানে তুমি গিয়ে camping ও করতে পারবে দুধসাগরে প্রান্তরের মাঝে লুকানো একটি adventure capm ক্যাসেল রক adventure capm ব্যাংকার বেদ শান্তি পূর্ণ পরিবেশ, অস্তিস্ত হীন নেওয়ার আহ ইন্টারনেট বেবস্তা নির্মল খেলার মাঠ এবং বিভিন্ন ট্র্যাকিং অভিযান শিবিরে তুমি পেয়ে যাবে এবং অতিরিক্ত অনেক সুবিধাও তুমি এখানে পাবে, এটি একটি গন্তব্য যেখানে তুমি বেশ শিকারের জায়গাও আহ পেতে পারো এখানে রাতে তুমি প্রতি রাতে একশো পঞ্চাশ টাকার মধ্যে রাত কাটাতে পারবে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 এই জলপ্রপাতটি তার মন্ত্র মুগ্ধ সুন্দর্যের জন্য ভীষণ বিখ্যাত পাহাড়ের উঁচু খাড়া দিক থেকে প্রবাহিত সাদা জল এটিকে যেন স্বপ্নের মতো জায়গা করে তুলেছে, তাই প্রকৃতি প্রেমিকদের এটি বেশি সুন্দর এটা দেখার best time কোনটা?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 উপলব্ধিও করতে পারবে

মানে গোয়ার সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত হলো এটা, দুধসাগর আহ মানে দুধের সাগরী, তো এটি একটি পৌরাণিক কাহিনী থেকেই এসেছে একটি সুন্দরী রাজকুমারী প্রিয় জায়গা ছিলো এই দুধসাগর জলপ্রপাত এই মন্দবী নদীর কাছে তিনি হ্রদে স্রান করতেন এবং এবং স্রানের পর প্রায়ই তিনি সোনার জক থেকে মিষ্টি দুধ পান করতেন একবার হ্রদে স্রান করার সময় দেখতে পেলো যে একজন সুদর্শন রাজপুত্র তাকে দেখছে সেই মুহূর্তে তিনি তার সামনে একটি সাদা virtual পর্দা তৈরী করতে সোনার জক থেকে দুধ ঢেলে দিলো এবং হ্রদেরফটিক স্বচ্ছ জলের view অবরুদ্ধ করে দিলো, পৌরাণিক কাহিনী অনুসারে রাজকুমারীর এই গুনা বলির সম্মানে দুধ এখন পাহাড়ের ঢাল থেকে পড়ে আচ্ছা এখানে কি ভাবে পৌঁছাবো?

মানে এখানে ঘুরবো কেমন করে?

আচ্ছা এখানে সাঁতার কাটা যা

আহ উম এখানে সাঁতার কাটতে আহ হ্যাঁ পারো আহ প্রাকৃতিক পুলের মতনই জায়গা, সাঁতার কাটতে তুমি এখানে উপভোগ করতে পারবে কিন্তু খুব সাবধান এখানে বেশ পিচ্ছিল পর্যটকদের জন্য এটা একটা spote তো

আচ্ছা এই ক্যাসেল রক ট্র্যাক টা কী? আচ্ছা এই দুধসাগর জলপ্রপাত তাম্বরি সুরেলা মন্দিরে নাকি আছে এই সুরেলা মন্দিরের দেখার জায়গা কি কি? অনেক জটিল জটিল নকশা আছে যেটা খুব খুব আকর্ষণের বিষয়, শিবকে উৎসর্গ করে এই মন্দিরটি ধূসর কালো আহ টেলক সাবান পাথরের মতো উপকরণ দিয়ে তৈরী এটি বেশ আকর্ষণীয় এবং উজ্জ্বলতা খুবই সুন্দুর, এই তাম্বোদি সুরেলা মন্দিরটি রাজ বংশের একমাত্র বিদ্যমান নির্মাণ আচ্ছা এই ডেভিলস কেনিওনটা কি?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 আচ্ছা এই মোল্লান জাতীয় উদ্যান টা কী?

ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন?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

আমার নাম আবুল বাসার, বাসার সংক্ষেপে। আপনার নাম? আমার নাম ইমন, ভাই যে আমরা তাহলে কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে?

হ্যাঁ আমার নাম ইমন। আমরা আজকে কৃষি বিষয় নিয়ে তো আলোচনা করবো। হ্যাঁ আমিও কৃষি বিষয় নিয়ে কথা বলতে আপনার সঙ্গে সম্মত, তো আজকে কৃষি বিষয়ে কোন দিক দিয়ে আলোচনা করতে চাচ্ছেন আপনি? বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের প্রায় seventy percent মানুষ ধরেন কৃষির উপর নির্ভরশীল এখানকার মানুষ, কৃষি কাজে বিশ্বাসী এবং কৃষি চাষাবাদ করে, তারা জমিতে ফসল ফলায় এবং পাশাপাশি সেই ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবনজীবিকা নির্বাহ করে।

hello বাংলাদেশ কৃষি নির্ভর দেশ সেটা আমিও জানি সবাই জানে, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় আমাদের যে জীবনযাত্রা সেটা কৃষি দিয়েই শুরু হয়। আমরা আমাদের আবাদী জমির যেই সত্তর শতাংশ জমি সেটায় আমরা আবাদ করি ধান, গম, পাট এবং আরও অনেক, শস্য দিয়ে আমরা চাষবাস করি, তো এ বিষয়ে আমি প্রথমত বলতে চাই ধান, কেননা আমরা আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হল ভাত।

এটা আরও অন্যদিক থেকে আমরা নিয়ে আসি। তো বাংলাদেশে এই দুইটা দিক রোপণ এবং বপন এ দুইটা system এ প্রথমত রোপণ নিয়ে কথা বলি আমি। রোপণ করতে হলে প্রথমত বপন করতে হবে তো আমরা যেই বাংলাদশের অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা ধান রোপণ করতে পারি না পানির,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

ফলনও কিন্তু এখন অনেক ভালো আর আমরা নিয়মিত পরিচর্যা করতে পারি, পরিচর্যা না করলে কোন জিনিসই ভালো হয়না তো কৃষিতেও আমাদেরকে পরিচর্যা করতে হবে। কৃষিতে পরিচর্যার, যে এখন আধুনিকতা এসেছে আমাদের মাঝে তো এই আধুনিকতা নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের কৃষিটা কতটুকু এগিয়েছে? জি আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি আধুনিকতার ছোঁয়ায় কৃষিক্ষেত্রে কিরূপ প্রভাব? বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ বর্তমান যুগে, কৃষিক্ষেত্রেও প্রযুক্তিগত দিকে পরিবর্তন ঘটেছে কৃষিক্ষেত্রে বিভিন্ন সময়ে দেওয়া সরকারি বিভিন্ন প্রণোদনা কৃষকদের কৃষিকাজে, সাহায্য করে এবং তারা কৃষিচাষের প্রতি আগ্রহী হয়ে ওঠে পরিবর্তন যেটা এসেছে সেটা হল প্রযুক্তিগত দিক দিয়ে আগেকার সময়ে যে কৃষিক্ষেত্রে অনেক সময় অনেক মানুষজন,

ধানটা কেটে নিচ্ছে কেটে নিয়ে পাশাপাশি ওখানেই মাড়াই হয়ে যাচ্ছে, মাড়াই হয়ে আলাদা ভাবে packeting ভাবে চলে যাচ্ছে। এটা তো পরিবর্তন এসেইছে, কীটনাশকের পরিবর্তন এসেছে, আগে যেমন কীটনাশক ব্যবহার করা হতো, যে ক্ষতিকর পোকা মারার জন্য সেক্ষেত্রে ফসলেরও ক্ষতি হতো, কিন্তু বর্তমানে কীটনাশক ব্যবহার করার ফলে কি ফসলের ক্ষতিটা কম হয়ে যায় এবং পোকাটা মারা যায়। পোকাটা মারা যাওয়ার ফলে ফলনটা ভালো হয় আর ফলন ভালো হওয়ার ফলে কৃষকেরা চাষের প্রতি আগ্রহী জমে যায়, এই আগ্রহী হওয়ার কারনে বর্তমানে কৃষি ব্যবস্থাতে, ভালো ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি ব্যবস্থার এই উন্নয়নের জন্য প্রযুক্তিগত দিক থেকে আধুনিক বাংলাদেশের বিভিন্ন গত দিক থেকে প্রযুক্তিগত ভাবে, শারীরিক ভাবে,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 এ সকল পরিবর্তন এসেছে। আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন,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 জি শুনতে পাচ্ছি আমি বলেন, যে কৃষিক্ষেত্রে পরিবর্তন এসেছে ঠিক আছে প্রযুক্তিগত দিক বা আধুনিক কারণে পরিবর্তন, এই পরবর্তনের ফলে, যে মানুষজন কি আগের তুলনায় কর্মভীরু হয়ে যাচ্ছে? না জনটা কম লাগছে বা এটা সমাজের প্রতি কিরূপ পরিমাণে প্রভাব পড়ছে?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 আমাদের শিক্ষাকে কিন্তু আমরা কাজে লাগাছি, সেই হিসেবে আমরা আগে যেভাবে জৈব সারের ব্যবহার করতাম সেইভাবে কিন্তু মানুষ এখন জৈব সার আর ব্যবহার করছে না, যেহেতু বাংলাদেশ সরকারের প্রকল্পে, বিনামূল্যে সার বিতরণ কর্মসূচী চলছে, তো বিনামূল্যে সারের কারণে কিন্তু আমরা জৈব সার থেকে অনেকটা দূরে চলে এসেছি যার ক্ষেত্রে এখন বর্তমান কৃষকরা, জৈব সারের পরিবর্তে বিনামূল্যে যে সার অনেক রাসায়নিক সার আছে সেগুলো প্রয়োগ করছে, তো রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে আগের মতো কিন্তু পরিশ্রম করতে হয়না এবং আধুনিক যন্ত্রপাতি এবং, আধুনিক যেসব সরঞ্জাম আমাদের কৃষির জন্য এসেছে তার কারণে অল্প পরিশ্রমে অধিক লাভ আমরা করতে পারছি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কৃষির পাশাপাশি মৎস্য চাষেও আমরা,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 সাধারণ যে কৃষকরা তারা পাচ্ছে কিনা ঠিক মতো অথবা তারা এই সারের সঠিক ব্যবহার কতটুকু করতে পারছে আপনি যদি একটু জানাতেন